নেট দেওয়া আছে স্টেশন -টায় সামনে একটা ডাস্টবিন মনে হচ্ছে ওটা রেড কালার -এর--

এটা একটা নার্সিং হোম মনে হচ্ছে বা একটা ফার্মেসি এখানটায় ওষুধ বিক্রয় হয়।

এ.সি. লাগানো আছে। হোয়াইট কালার -এর ব্যানার -টা সামনে একটা গেট আছে। গেট -টা সিলভার -এর যা মনে হচ্ছে কালার -টা বেশ দে--

এবং সাইড -এ গাছ আছে উপরে আকাশ। এটা দিনের দিনের বেলাকার ছবি। এটার নীচে ঘাস আছে সবুজ সবুজ।

উপরটায় ব্লু কালার -এর একটা দেয়াল এবং সবুজ কালার -এর একটা মানে বোর্ড আছে। তারমধ্যে কিছু নোটিশ লেখা আছে ওটা দেখা যাচ্ছে না।

সিলিং আছে এবং সিলিং -টার হলো হোয়াইট -এর মধ্যে উপরে ব্ল্যাক এটায় কি আছে এখানটায় কাঠের অনেক কটা টুকরো আছে। কিন্তু বুঝতে পারছি না এটা কি।

এটা টাটা মোটরস আছে। এখানেকটা কটা গাড়ি রাখা আছে সামনে এবং এর ভিতরটায় টাটা মোটরস লেখা আছে এবং সাইড -এ হোয়াইট কালার -এর একটা বিল্ডিং না বাড়ি আছে। নীচটায় রেড কালার -এর--

এখানে একটা লোক আছে। সে একটা লোক দাঁড়ানো আছে বাইরে এবং স্টিল -এর মানে সাইড দিয়ে দেওয়া আছে।

সামনে একটা গেট এবং পিছনে দুটো বড়ো বড়ো মানে পিলার এমন বলা যায় না এবং সামনে দিয়ে একটা লোক যাচ্ছে তার ছবি দেখা যাচ্ছে।

এটা একটা স্টিল বা কোনো ধাতু পদার্থ হবে।

এইখানটা হোয়াইট কালার এর--

এটা মনে হচ্ছে মানে কোনো--

এটা মনে হচ্ছে একটা থানা। কারণ হলো এখানে অফিস অফ দা ডিভিসিয়ানাল --

পি.ভি.টি. এল.টি.টি. এটা মনে হয় ডায়মন্ড -এর দোকানই। মানে কোনো সোনার দোকানের মতো ডায়মন্ড -এর কোনো শপ আছে এটা।

ওর সাইড -এই আছে-এ একটা মানে গোল রাউন্ড টাইপস -এর রেড কালার -এর কি ওটা ঠিক থাকে দেখা যাচ্ছে না এটা জলে ভেজা জায়গাটা।

এরকম টাইপ - এর রাখা আছে। ওর পিছনে একটা সিলিন্ডার করে রাখা সবকটার পিছনে।

এর সামনেই আছে রড দিয়ে বাঁধানো এবং নীচে অনেক ক্রেন আছে। কারণ ক্রেন -এর সামনের ওই অংশটা ওপরে।

কিন্তু এই ঠাকুরটাও লোকনাথ ঠাকুরের মতো ফেস -টা নেই।

এখানে লেখা আছে ওয়ার্ড নাম্বার সিক্স -এর এটা টয়লেট পে অ্যান্ড ইউস টয়লেট --

এটা মনে হচ্ছে কোনো বাড়ি। কারণ হলো এর দুটো গেট আটকানো এবং বাইরে অনেক কটা লোক দাঁড়ানো।

এখনটায় লেখা আছে লন্ড্রি কিং